উম sir আমি তো আমার যথেষ্ট চেষ্টা করলাম, but আহ sir একটাই seat যেটা আমি আপনাকে available করে দিতে পারি, but সেটা হচ্ছে last এর আগের seat টা। sir যদি আপনি সেটাতে comfortable হন তাহলে sir আপনি আমার মানে, আমি আপনার booking টা এক্ষুনি confirm করে নেবো।

আহ okay sir তাহলে আমি আপনাকে hold এ রেখে আমি একটু senior এর সাথে কথা বলে নিই।

hello sir,

আহ sir আমি খুবই দুঃখিত senior ও এ ব্যাপারে কোন adjust করতে পারছেন না, আহ তো আহ sir আপনি যেটা করতে পারেন আমি আপনাকে একটা, offer দিতে পারি যেটা হচ্ছে আমাদের আরেকটা bus আছে, আহ যেটা আপনার sir non AC but আহ service ভালো ঠিক আছে?

ওইটারও time টা হচ্ছে sir আহ সাতটার সময় যেটা হয়তো পরের দিন পাঁচটা not পাঁচটা ওই approx ছটার সময় পৌঁছাবে। মানে আপনার আহ পৌঁছাবে হচ্ছে পাঁচটা চল্লিশ পরেরদিন, ভোরবেলা পাঁচটা চল্লিশে পৌঁছাচ্ছে। রিয়া আপনার মাথা ঠিক আছে তো? মানে আপনি কি বলছেন আপনি জানেন? এই গরমের মধ্যে non AC bus, যেখানে সাড়ে তিনশো kilometer ঠিক আছে? তো মাথাটা ঠিক আছে তো আপনার? sir আমার কাছে আর কোনো options নেই এই কারণে sir কারণ, আহ আ~ আমি ওই available তো দুটো bus ই দেখছি আমাদের service এ, sir তাহলে আপনাকে অন্য service provider এর সাথে কথা বলতে হবে। যাদের কাছে আরো service আছে কারণ কি sir আমি যেটা দেখতে পাচ্ছি , এখানে দুটো bus available আছে যেটা একটা seat আমি আপনার সাথে adjust করতে পারি। সেটা window side but আহ sir সেটা পেছন দিকে ওটা AC আর, যেটা আরেকটা bus আছে সেটা non AC but আহ sir এক window side আপনি পেয়ে যাবেন। last এর পেছনে আপনি বলছেন তাই তো seat টা middle এ আছে কি একেবারে last এ আছে seat বলবেন।

middle এ না হ্যাঁ আহ না হ্যাঁ এটা two seat, আহ আপনার আহ পেছন sheet এর আগের seat টা sir আশা করি আপনার problem হবে না, কারণ আহ ওটাতে আপনি চাকাটা পাচ্ছেন না।

তো সেই ক্ষেত্রে আহ আশা করি আপনার খুব একটা comfortable মানে uncomfortable হবে না, আপনি comfortable journey করতে পারবেন। সেটা আমি বুঝতে পারছি সেটাতে কোনো issue নেই ঠিক আছে? সেটাতে কোনো issue । মানে issue টা হয়ে যাচ্ছে কি বলুন তো last এর দিকে তো, আমি বুঝতে পারছি যে deluxe bus journey টা এতটাও আমি বুঝতে পারবো না, ঠিক আছে তাও একটা মানে সেই জন্য। ঠিক আছে, আপনি একটা কাজ করতে পারেন আপনি বললেন second আহ two seat র তাইতো, হ্যাঁ sir two seat আর আহ ।

মানে যেটাতে একটা available করাতে পারছি। সেটা two seater ছয় তারিখে আপনি বললেন evening ছটার সময় আছে। হ্যাঁ হ্যাঁ sir তো sir আপনি যদি confirm করেন তো আপনাকে booking টা এখনই করে নিতে হবে সেই ক্ষেত্রে sir আপনার যে registered number টা একটু kindly আমাকে আহ জানাবেন?

okay sir আহ thank you আপনার number টা share করার জন্য, আহ sir এই ক্ষেত্রে আপনাকে একটা আপনার আহ, identification proof দিতে হবে, আপনি যেকোনো identification proof এর number share করতে পারেন like, Aadhaar card, voter card , PANcard okay Aadhaar card এর number টায় বলে দিই।

okay just minute, nine, seven, nine, eight, আচ্ছা nine, seven, nine, eight,

one, double, two, one

double three double four okay sir আহ sir আপনার date of birth টা? okay twenty seventh of June, twenty-sevenths of June মানে twenty seven six

হ্যাঁ nineteen ninety নব্বই আচ্ছা nineteen ninety, Thank you sir। আহ sir আপনি কি একাই travel করবেন? মানে i mean to say আরেকটা যেহেতু আমাদের এখনো তিনটে sit আছে। তো সেই ক্ষেত্রে sir আমি আর একটা question করে নিলাম আপনাকে যে আপনার সাথে যদি কেউ থাকে তো তিনিও booking করে নিলে মানে আমাদের আর seat available টা একদম confirm হয়ে যাবে।

Okay okay না আমি একাই travel করব। okay okay okay thank you sir আহ sir আপনার নামটা?

আচ্ছা okay অর্ঘ্য আহ sir আমি আপনার form টা fill up করে নিয়েছি , আহ sir আমি আপনার registered number এ একটা message পাঠাচ্ছি , ওই খানে দেখুন আমি আপনার আমি আমার details টা দিয়ে দিয়েছি , আপনি kindly একটু payment টা যদি করে দেন। Okay, আহ তার আগে রিয়া রিয়া রিয়া just a minute, বলছি dinner কি provide করা হয় না ওটার বাইরে? আহ হ্যাঁ sir, obviously আপনি যেহেতু deluxe bus obviously আপনি dinner পাবেন package একদম food delivery করা হয়, সেইক্ষেত্রে sir আপনাকে একদমই চিন্তা করতে হবে না।

আপনি যেহেতু night travel করছেন, আপনি dinner টা পেয়ে যাবেন।

না স্যার extra pay out নয়, আমাদের ওটা service charge এর সাথেই ধরে নেওয়া হয়, মানে যেটা sorry ticket charge সেটার সাথেই ধরে নেওয়া হয় service charge টা। আহ এক্ষেত্রে sir যেহেতু আপনার সাথে আমার আগেই কথা হয়ে গেল, আপনাকে extra hundred rupees pay করতে হবে। Okay. তো total কত pay করতে হচ্ছে? আহ sir আপনাকে six hundred plus hundred seven hundred rupees pay করতে হচ্ছে। Seven hundred pay করতে হচ্ছে আপনি link পাঠিয়ে দিয়েছেন তো? হ্যাঁ sir আপনি একটু check করে নিন আপনার number এ? Okay এক minute আমি এখনই payment করে দিচ্ছি just a minute wait.

হ্যাঁ link এসে গেছে।

deduction তো হয়ে গেছে but আমার কাছে কিন্তু conference message আসেনি, আপনি একবার check

sir actually, হ্যাঁ আপনি payment করুন আমি এখান থেকে confirmed করলে আপনার কাছে confirmation massage চলে যাবে।

okay এক minute এক minute এক minute একবার refresh করে নিই, অনেক সময় message আসতে একটু late হয়ে যায়।

okay sir congratulations আপনার confirmation হয়ে গেছে।

কেন আপনি যেটা করলেন আমার জন্য ঠিক আছে কারণ আমার আট তারিখে date টা ছিল, হঠাৎ করে সেটা cancel হয়ে গেছে তারপরে এই যা আহ bus এর problem, but আপনি অনেকটাই help করেছেন, আমাকেwindow seat ও আপনি করিয়ে দিয়েছেন okay, not an issue sir actually কি হয় বলুন তো? আমাদের customer মানে একবার যেহেতু booking হয়ে যায় সেই ক্ষেত্রে customer রা শুনতে চায় না হ্যাঁ।

কোনো customer ভালো হয়ে থাকে, সেই ক্ষেত্রে ওনাকে insist করলে উনি সেই ক্ষেত্রে রাজি হয়ে যান but বেশির ভাগ যারা customer ওনারা বলতে থাকেন, যে একবার যেহেতু booking হয়ে গেছে। সেই ক্ষেত্রে ওনারা আর change করবেন না বা exchange করবেন না। okay okay thank you thank you help করার জন্য okay okay sir ধন্যবাদ আপনার দিন শুভ হোক। okay okay আপনারও same to you, bye bye.

Good evening, this is riya আমি তোমাকে আমি কিভাবে সহায়তা করতে পারি? হ্যাঁ বলছি আমি আপনাদের ওই আহ insurance সম্বন্ধে একটু জানতে চাইছিলাম! হ্যাঁ mam আপনি কোন insurance টার ব্যাপারে জানতে চান একটু বলুন। medical insurance টা। আচ্ছা, medical term এর অনেকগুলো insurance আছে। যেরকম আপনার আহ five years এর আছে, ten years এর আছে. life time আছে, তা আপনি কোনটার ব্যাপারে জানতে চান?

অনেক রকমের insurance আছে medical এর। আপনার five years এর আছে, ten years এর আছে, time period এর life time আছে। আপনি কোনটার ব্যাপারে জানতে চাইছেন একটু বলবেন? উম five years টা একটু উম যদি একটু বলেন। five years টা, আচ্ছা ম্যাম আহ আপনারা মানে কতজন family members আছে? মানে কজনের insurance করাতে চাইছেন? আমি আর আমার husband এরটা ok আহ kindly আপনার নামটা একটু বলবেন? সুস্মিতা কর্মকার। mam আহ আমাদের এই five years যেটা term insurance আছে ওটা আপনাকে quarterly payment করতে হবে। quarterly মানে four months ছাড়া ছাড়া আপনাকে ওটায় payment করতে হবে। তো payment টা option হচ্ছে আপনাকে thousand rupees four month ছাড়া ছাড়া আপনাকে এই payment করতে হবে insurance এ, ঠিক আছে? আর আপনি যখন benefited হবেন তখন আপনার, insurance coverএ আহ two লাখ rupees অবধি আপ~ benefited হবেন, মানে two লাখ rupees অব্দি আপনি আহ আমাদের insurance cover করতে পারবেন। আচ্ছা, বলছি এই insurance টা কি সবকিছুতেই আহ মানে কাজ করবে? না সবকিছুতে বলতে আপনি যদি কোনো orthopedics department থাকে like আপনি যদি আহ কোনো ভা~ ভেঙে যায় like হাত পা ভাঙ্গা এইসব ক্ষেত্রে আপনি insurance use করতে পারবেন। কোনো operation এর ক্ষেত্রে আপনি use করতে পারবেন কোনো accident benefit উম accident হলে কোনো benefit পাবেন। ঠিক আছে? আচ্ছা মানে delivery case বা আহ eye department!

হ্যা delivery case ও হবে, সেটা যেহেতু একটা operation এর মধ্যে পড়ছে

actually কি হয়? আহ আমাদের সঙ্গে যেই insurance টার সঙ্গে যেই hospital গুলোর tie up আছে, ঠিক আছে? সব hospital তো tie up থাকে না। কিছু কিছু hospital tie up থাকে তো আপনি যখন যেই hospital টায় যাবেন, যেখান থেকে আপনি এটার benefit নিতে চাইছেন সেখানে আপনাকে আগে জিজ্ঞেস করতে হবে যে ওনাদের কাছে কি কি insurance company র সঙ্গে link আছে তো যখন আহ উনি বলবেন তখন যদি এই insurance company থাকে, তখন আপনি আপনার details card থাকবে সেটা show করে আপনি ওখান থেকে benefit নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর আর ten years যেটা আপনি বললেন insurance এ ওই সম্বন্ধে যদি একটু জানান!

উম per person thousand rupee করে quarterly দিতে হবে. ten years তো quarterly আছে. ten years টার মো~ per month ও আছে, ten years টা যদি per month হয় তাহলে আপনাকে thousand rupees করে দিতে হবে আর যদি quarterly হয় তাহলে আপনাকে three thou~ three thousand rupees করে per person দিতে হবে. আচ্ছা, আচ্ছা বলছি টাকাটা যে কাটবে সেটা কি bank through তো কাটবে নিশ্চয়ই? হ্যাঁ bank through কাটবে, আপনাকে first of all apply করতে হবে online, online process টা আপনাকে বলে দিই তার জন্য আপনার aadhar card, bank details লাগবে. আপনার ভোটার card আপনার মানে যা যা ID proof লাগে সেটা লাগবে, আপনাকে উম মানে যারা যারা করবেন সবারটাই লাগবে। ID proof আর আর যিনি head হবেন head বলতে আপনি বা আপনার husband যিনি main থাকবেন তাদের দুজনের আপনাকে extra করে কোনো ID proof দিতে হবে like আপনি আপনার আহ নামে যদি আপনার electricity bill থাকে আপনি সেটাও দিতে পারেন

তারপরে আপনাকে আহ online এ process টা পুরো করতে হবে. online process এই আপনি card টা পুরোটা complete করতে মানে card টা আপনার issue হবে। আপনি card টা পেয়ে যাবেন। within fifteen working days card টা আপনার বাড়িতে by post চলে আসবে। তারপর থেকে আপনি এই card টার পুরো benefit হতে পারবেন। আচ্ছা, আর একটা কথা যেটা হলো যে এই যো আহ এমনি LIC তে যেগুলো থাকে কি nominee থাকে এখানে কি সেরকম কোনো facility আছে যে আমি যদি আপনি আহ মানে যারা আর কি এখানে benefited নেবেন তাদের মানে আপনার যতগুলো family member benefited নিতে চাইবে তাদের পুরো details লাগে এখানে nominee হয় না nominee actually কি হয়? nominee আপনার bank account বা অন্য কিছুতে nominee করা হয় মানে আপনার পরবর্তীতে উনি সেই জিনিসটা পাবেন। but এখানে আপনার নাম মানে আপনিই পাবেন benefitted বা যার যার নাম থাকবে তারাই শুধু সে~ benefited হবে অন্য কেউ আপনার behalf ও হতে পারবে না. আচ্ছা আচ্ছা, মানে আর একটা কথা সেটা হল ধরুন আমার আমি আহ insurance টা করালাম, কিন্তু আমার আহ কোনো health issue হল না তার থেকে কোনো refund কিছু বা

উম সেটা তো by luck যদি আপনার কিছু না হলো সেটা তো কিছু করার নেই. সেটা তো company র profit হয়ে গেলো। কারণ আহ সেভাবে তো টাকাটা refund হয় না। তবে আশা করা যায় প্রত্যেকটা মানুষেরই কখনো না কখনো কিছু হতেই পারে, তো সেই ক্ষেত্রে আপনি আহ যতদূর মনে হয় benefited হবেন। কারণ আমাদের এখানে যতই customer আছে সবারই মোটামুটি তারা এই insurance card টা issue করানোর পর থেকে তাদের কাজে লেগেছে। এরকম নেই যে যাদের কাজে লাগেনি. কারণ কিছু না কিছু তো হতেই থাকে আচ্ছা এর থেকে আমি মাসে যে ছ মাস বা তিন মাসের যে health check up গুলো যেগুলো হয় সেরকম কি কোনো benefit পাবো? না insurance এ আপনার benefit পাওয়া যায় হচ্ছে যদি আপনি operation করান বা কোন operation বলতে আপনি delivery হতে পারে বা আপনার কোন ভাঙা চোরা বা যে কোনো types এর operation হতে পারে

card এর কোন কাজে লাগে না। mam আপনি যদি চান তাহলে আমাদের এখানে আপনি online apply করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে বলে দেওয়া যায় যে আপ~ আমাদের এখান থেকে আপনাকে একটা number provide করা হবে. সেই number এ আপনাকে আপনার এবং আপনার husband এর পুরো details টা আমাকে photo তুলে photos scan ও করতে পারেন বা camera তে photo তুলেও পাঠাতে পারেন। ঠিক আছে? আহ! যে যে documents গুলো লাগবে সেগুলো হচ্ছে aadhar card লাগবে, voter card লাগবে। passbook এর first copy, first page টা xerox লাগবে. আর আর একটা কোনো ID proof দিতে হবে. সেটা আপনি আপনার driving licenceও দিতে পারেন বা বাড়ির electricity billও দিতে পারেন। সেটা before you আচ্ছা বলছি যে এই যো আমি যে insurance টা করাবো সেটা কি মানে আপনাদের আহ agent বাড়িতে আসবে আহ সেরকম কি ব্যাপার আছে না সবটাই online হবে? আহ আমাদের agentরা বাড়িতে যায় আপনার যখন card issue হয়ে যাবে। তারপরে hand impression, eye impressionনেওয়ার জন্যই আমাদের agent রা বাড়ি যাবে আপনার। আমাদের near by branch location থেকে। তার আগে অব্দি আপনাকে যা~ যেটুকু করাতে হবে পুরোটাই online process.

Monthly বা quarterly যেটাই করবেন, five years এর টা তো quarterly, monthly নেই। আর ten years এরটা monthly ও আছে quarterly ও আছে। তো যখনই আপনি করবেন either আপনি monthly choose করুন বা quarterly . যেইটার লাগে

সেটাই আপনাকে first time যজনার পড়বেন পুরোটা তখন দিতে হয়। মানে ধরুন আপনারা দুজন পড়বেন তো monthly করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে two thousand rupees pay করতে হবে. যদি quarterly করতে চান তো three thousand rupees করে six thousand rupees pay করতে হবে এরকম আচ্ছা আর বলছি যে মানে এই যে process টাকে আমি যে online করবো মানে ধরুন আমি যদি না পারি আপনি গিয়ে মানে উম বলে দেবেন কিভাবে কিভাবে form টা,

আপনি আপনাকে অবশ্যই সহায়তা করবো আচ্ছা তাহলে আহ আপনি এক কাজ করুন, আহ আমাকে একটা insurance এর ইয়েটা আহ বলে দিন আমাকে process টা তো আমি একটা আগে করি, ঠিক আছে। করার পর আমি যদি দুদিন পর আরেকটাও করতে চাই, আহ তাহলে,

এ না আমি আমার নামেই করাবো আমি যদি আমার husband এর নামে আরেকটা করাতে চাই

যদি দুদিন পরে করাই তাহলে কি আমি কি আমার নতুন করে সমস্ত documents গুলো জমা দিতে হবে?

আচ্ছা, আচ্ছা, আহ ঠিক আছে. তাহলে এক কাজ করুন আপনি আমার অ্যা documents গুলো একটু কিভাবে কিভাবে কি করবো?

এক minute time নিতে পারি? আমি আপনাকে আচ্ছা mam আপনি কি এই number টায় আপনার register করবেন? হ্যাঁ হ্যাঁ আমি এই নাম্বারটায় register করবো তো mam আমি আপনার এই number টাতে একটা message send করছি kindly আপনি সেই message এর যে link টা দেবো সেই link দিয়ে আপনি chrome গিয়ে আহ link টা open করবেন।

হ্যাঁ mam দেখুন, আপনার কাছে mobile এ একটা message গেছে আপনার number এ। হ্যাঁ এক এক minute আমি একটু cheek করে নি।

হ্যাঁ এসছে. একটা message এসছে। হ্যাঁ mam, আপনি link টা দিয়ে chrome গিয়ে আপনি page টা open করুন আচ্ছা এক minute হম

এটা open হলে ওখানে দেখুন একটা form আছে. যেটা আপনাকে fill up করতে হবে first এ আপনার name দিতে হবে, second এ আপনি আপনার যে guardian আছেন তার নাম দিতে হবে। আহ আপনার আ যেহেতু PAN IDএর PAN PAN number টা ওখানে দিতে হয়, তো সেই ক্ষেত্রে আপনার father's name টাও ওখানে put করতে হবে

আচ্ছা, আচ্ছা, আর বলছি যে আর একটা কথা আছে একটু আমার যে bank থেকে যে কাটবে ওটা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে কাটবে ?

হ্যাঁ হ্যাঁ. অবশ্য~ অবশ্যই বলতে পারি আপনাকে আমাদের তিন তারিখের মধ্যে আহ টাকাটা কাটা হয়, মানে প্রত্যেক মাসের তিন তারিখের মধ্যে আপনার কাছে message যাবে যে আপনি যেন উম আপনার account এ